এখানে একটা দেখতে পাচ্ছি আমি একটা সুন্দর একটা খাল মানে -এ একটা যে আমাদের এখানে জমি হয় সে জমির একটা পানা ফুল হয় শাপলা ফুল হয় বেশ ভালো লাগে দেখতে।